এই ছবিটি একটি গুহার ছবি।

এটা দিয়ে অনেক লোক হাঁটাচলা করছেন।

রথ দেখার জন্য অনেকগুলো লোক ছাদের উপরে পরে দাঁড়িয়ে রয়েছে।

বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে।

ইম একটি বড় গাছ রয়েছে গাছটার মধ্যে একটি মই ইম রাখা হয়েছে।

রুম -টার উপরে তিনটে ফ্যান লাগানো রয়েছে ও অনেক লাইট লাগানো রয়েছে।

এখানে তিনটে লোক বসে খাচ্ছে।

তার পাশে একজন বয়স উম পুরুষ লোক দাঁড়িয়ে রয়েছে এবং গন্ডারটির উপর থেকে জল বেরোচ্ছে।

এই ছবিটিতে দুটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

অনেকগুলো ইঁট দেখা যাচ্ছে বালু দেখা যাচ্ছে।

যেটাতে একটা গেট দেখা যাচ্ছে একটা ঘর দেখা যাচ্ছে।

এটি একটি ইম মাছের হ্যাচারি ।

এই মন্দিরটির নাম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির।

শিব ঠাকুরের মন্দির এবং এই নো এই মন্দিরটি গঙ্গা নদীর পাশে অবস্থিত।